হোটেলটি অনেকটি বড় এবং হোটেলটির মধ্যে খুব সুন্দর ভাবে লাইটিং দেওয়া হয়েছে এবং অনেক লোকজন যাওয়া আসা করছে হোটেলটির মধ্যে।

সামনে একটা রুম দেখতে পাচ্ছি। রুম -টি অনেকটি বড়। রুমটির মধ্যে একটা লোক শুয়ে এবং তার দুটো পায়ে ব্যাণ্ডেজ করা আছে। দুটি পায়েই ব্যান্ডেজ --

দোকান করা হয়েছে। দোকানটি অনেক বড় এবং ওপরে রুমটাও খুবই বড় এবং ঘরটির রং হলো সবুজ কালার ।

খুব সুন্দর ভাবে ডিসাইন করে বানানো হয়েছে। তার পাশের রুমটা হল হলুদ কালার । ঐটাও খুব সুন্দর।

সামনে একটা রেল স্টেশন দেখতে পাচ্ছি। রেল স্টেশন -টি অনেক বড় এবং খুব সুন্দর লাগছে। রেল স্টেশন -টি রেল স্টেশন -এর মধ্যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি ও মাথা থেকেে এ মাথা ।

ডিজাইন করা আছে এবং খুব সুন্দর সুন্দর মুড়া আছে মূর্তিটির মধ্যে মন্দিরটির সাইড -এ অনেক গাছপালা দেখতে পাচ্ছি গাছপালাগুলি খুব সুন্দর ভাবে--

বড় একটা গেট -এর মতো করা আছে এবং তার সামনে ফ্রুটি এবং থাম্প আপ অনেক রকমের দেখতে পাচ্ছি সাজানো আছে।

সাইড -এ আরও খুব সুন্দর ওইভাবে ডিজাইন করা হয়েছে এবং সামনে একটা পাঁচির ও করে দেয়া হয়েছে পাঁচিরের সাইড -এ--

গাছপালা লাগানো রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ।

একটা টোটো দাঁড় করানো আছে অনেক লোকজন যাওয়া আসা করছে। অনেক গাড়িও দাঁড়িয়ে আছে মল -এর সামনে অনেক সুন্দর লাগছে আকাশটা পাশের বিল্ডিং -টা খুবই সুন্দর।

সামনে একটা রেল স্টেশন দেখতে পাচ্ছি। রেল স্টেশন -টি অনেকটি বড়। এবং রেল স্টেশনের -এর মধ্যে একটা ব্রিজ করে দেয়া হয়েছে। ব্রিজ -টি অনেকটি বড়ো। ব্রীজ -টির--

বিল্ডিং গুলো অনেক বড় বড়। বিল্ডিং গুলো খুব সুন্দর ভাবে ডিসাইন করা আছে । সাইড একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিংটির কালার হল হলুদ কালার । খুব সুন্দর লাগছে আকাশটা খুব সুন্দর ।

সামনে একটা বাস স্টপ দেখতে পাচ্ছি বাস স্টপ -এর মধ্যে অনেক বাস দাঁড়িয়ে আছে সামনে দুটো বাসের কালার হলো একটা নীল কালার আর একটা সাদা কালার ।

মধ্যে খুব সুন্দর সুন্দর --

সাইড একটা লোক দাঁড়িয়ে আছে লোকটি বেগুনি কালার জামা পরে মুখে মাস্ক লাগিয়ে সেলুনের সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িগুলি।

সামনে একটা রেল স্টেশন দেখতে পাচ্ছি । রেল স্টেশন - টি অনেক বড় এবং রেল স্টেশন - টির মধ্যে ট্রেনও দাঁড়িয়ে আছে । এবং কিছু বসারও জায়গা দেখতে পাচ্ছি রেল স্টেশন - টির মধ্যে।

সামনে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি । বিল্ডিং - টি অনেক বড় এবং বিল্ডিং - টির সামনে একটা পাঁচিল দেখতে পাচ্ছি । পাঁচিলটির সামনে গেট করে দেয়া হয়েছে । এবং গেট - এর ওপর একটা পোস্টার দেয়া আ --

সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছি রাস্তাটি অনেক বড় এবং রাস্তার সাইডে অনেক গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি। ফুটপাথে দোকানও দেখতে পাচ্ছি। সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি। গাড়িটি কমলা কালার ।

সামনে একটা লোহার গেট দেখতে পাচ্ছি। লোহার গেটটি খুব সুন্দর ভাবে ডিসাইন করা হয়েছে এবং খুব সুন্দর ডিসাইন করে বানানো হয়েছে।

রেস্টুরেন্টের সামনে দুটো কাপল বসে আছে এবং ওদের খুব খুব সুন্দর লাগছে দেখতে।

সামনে একটা বড় একটা হাট দেখতে পাচ্ছি। হাটটি হলো কাঠের হাট। এবং কাঠের অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। এবং অনেক রকমের জিনিস বি--